তন্ময় বলতে কোন তন্ময়?

তন্ময় টাই

আরে ওই তপন দাদের সাথে যে তন্ময় থাকে

ওর কাছে থেকে fifty এমএম লেন্স নিয়েছিলাম। আর আদিত্যর কাছ থেকে ক্যামেরা নিয়েছিলাম এইটা করেছিস তাই তো বিয়েবাড়ীটা? এবার ওইরকম ঝা ঝামেলা টামেলা হয়। ঝামেলা হয় নি। ও কি বলেছে। যাইহোক। সেইসব যেহেতু পকেট থেকে দিতে হবে দিই। বলে আর ওইরকম দিলাম। সেই থেকে আমি ভেবে নিয়েছি যে বন্ধু হোক আর যেইহোক বিশেষ করে এই ক্যামেরা র কাজে আমি কাউকে ছেড়ে আর কথা বলব না আমি আমি শোন না আমি আবার উপকার করতে যাচ্ছি কিন্তু আমি উপকার করত গিয়ে অপকার মানে আমি নিজে অপকার হয়ে যাচ্ছি। কি? হ্যালো।

কথা কেটে গেলো তোর হ্যা তোর কথা কেটে গেলো

হ্যালো। হূ বল ওই নইমদের ওখানে তোর একটা কোন বন্ধু আছে? নইমদের ওখানে পুরো পাড়াই বন্ধু আর একটা কি নাম রে ওর নাম টা কি ওই যে হিন্দু ওর পাশেই মুসলমান হিন্দু একসাথে সব আছে না?

সঞ্জু সঞ্জু? তোর বন্ধু তোর সাথে, হ্যাঁ সঞ্জুর বোনের না কার বিয়ে হল না? সঞ্জু র বোনের সঞ্জুর বোনের বিয়ে তে গেছিলাম। সঞ্জুর বোনের বিয়ে তে গিয়ে আমি যা বলেছি আমাকে তাই দিয়েছে

ওটা ঠিক আছে তাইতো? ঐ কনট্যাক্ট টা।

ক্যামেরাম্যান হয়ে পকেট থেকে মোটামুটি সব দিস তাই তো? ঐ আমার ঐ বললাম কী পকেট থেকে এরম দু একটা গেছে তারপর থেকে ঐ যে

এই তো five তারিখ, seven তারিখ কালির বিয়ে তো। আজকে twenty-eight তো? twenty-eight twenty-nine thirty এটা মনে হয় thirty-one এ মাস তো

ব্যাস, এই আমাকে নেমন্তন্ন করেনি জানো? গুড্ডু কেও করেনি কিরম বন্ধু হল বলো? আমাকেও করত না আমা ওই যে ওর সেই বাপি যে ক্যামেরাম্যান জানিস তো? বাপি ক্যামেরাম্যান কে বলতে। সে রেট দিয়েছে হচ্ছে তোর twenty thousand টাকা। আমি সেটাকে কমিয়ে কামিয়ে ওকে ওই twelve thousand টাকায় করলাম আচ্ছা ঠীক আছে শোনো না পলাশ দা

রাত হলও অনেক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

Hello

কবি জানাচ্ছেন তিনি এই জনকল্লব থেকে মুক্তি চান পাণ্ডব বঞ্চিত এই শহরের যেন বিচ্ছি বিচ্ছিন্ন কোনো দিক, সেখানে গাছ নেই পাখিরা ডাকেনা সূর্য ওঠা দেখা যায়েনা কিন্তু কবি চান সবুজে সবুজে শহরের প্রতিটা প্রান্তর সুন্দর হয়ে উঠুক শহরের কোলাহল ছেড়ে শহরের শুন্যতা ছেড়ে কবি জঙ্গলে কাটাতে চান, কেননা জঙ্গলে শান্তি আছে সেখানে বেচে থাকার অন্য আর এক আনন্দ আছে আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার, সবুজ পারে মন কে সতেজ রাখতে বিশ শতকের পাঁচের দশক এ কবি শক্তি চট্টোপাধ্যায় য যন্ত্র সর্বস্ব জীবনে দেখেছিলেন শূন্যতম স্বার্থপরতা মৃতপুরীর মতো অরণ্যহীন প্রান্তর সেখানের জীবন ঘা ঘাতে সেখানে জীবন কাটে যন্ত্রনার জরুরি হয়ে, শহর যেন প্রকৃতিতে ইয়ে হম খেয়ে ফেলেছে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় আর এর ফলে সবুজে অনটন ঘটে একদিকে শহর থাকা অন্যদিকে প্রকৃতি পানের উম অনভব করা এই দুটি কে কখনো একসঙ্গে পাওয়া যায়না, প্রকৃতি আমাদের স্নেহময়ী জননীর মতো জননীর জননীর নির্বরতার প্রকৃতি ও দেয় আশ্রয় আমাদের বেঁচে থাকার জন্য প্রকৃতির এই আশ্রয়টুকু আমাদের একমাত্র কাম্য, তাই কবি লিখেছেন

এখন তার শরীরে শরীরে তার মন অসুস্থ হয় সবুজের আশ্রয় চান এ যেন না এই জননীর কাছে ফিরে যাওয়া এই জন্য তিনি লেখেন বহুদিন জঙ্গলে যাননি আমি দেখি কবিদের থেকে বিশ শতকের পঞ্চাশের দশকে শক্তি চট্টোপাধ্যায় তিনি বল বলতে চেয়েছেন মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক হলো সন্তানের সঙ্গে জননীর সম্পর্ক অথচ আধুনিক জীবনের অভ্যস্থ মানুষ সম্পর্ক অথচ আধুনিক জীবনে অভ্যস্থ মানুষ গাছ কেটে প্রকৃতির স্বাভাবিক নষ্ট করেছে কবি শহরের জীবনের দেখেছেন শুধুমাত্র বাড়ির বাড়ির পর বাড়ির পর বাড়ি এবং অরণ্য হীন মানুষের ব্যাস্তচলা সেখানে যেন স্বপ্ন নেই মানুষ যেন কীটএ পরিণত সুতরাং কবির হৃদয়ে এক অবসাদ জেগে উঠে বৃক্ষহীন শহরে যেন মরুভূমির মতো শহরের শুধু সবুজকে ধংস করে বৃক্ষহীন যজ্ঞ তাই কবি উক্তিটি করেছেন, প্রলোভন আর হিংসা ঝাকিয়ে বসে শহরের বুকে মানুষ নিজেরাই স্বার্থে শুধু বসতি তৈরি করে ফলে উদ্ভ উদ্ভিদও এক আঃ আতঙ্কিত দুঃস্বপ্নের দিকে এগিয়ে চলে শহর হৃদয়হীন শহর থেকে উচ্ছেদ হয় সবুজ অথচ গাছের ঐ সবুজ হম সবুজটুকু শরীরে দরকার সবুজ ছাড়া মানুষের অস্তিত্ব ভাবা যায়না, একজন সংবেদনশীল মানুষ হিসাবে কবি অনুভব করেছেন তার বাগান ভরে উঠুক সবুজে কেননা তার মন নির্জনতা চাই তার মন সবুজের সমারোহে আনন্দ পেতে চায় কিন্তু চারিদিক বিস্তীর্ণ সবুজ হম সবুজ বৃক্ষহীন দেশে কবির মন বিষাদগ্রস্ত হয়ে পরে

Hello Hello , ছয় ছেলেকে নিয়ে পুকুর পারে দিক গুলো মাটি দিয়ে উচু করতে লাগলো মাছ গুলো যেন রক্ষা পায়ে হঠাৎ চিৎকার শুনে চোখ ফেরালাম মাঠের দিকে মাঠের মাঝে স্কুল বাড়িটার পেছনে প্রায় চার হাত চার-পাঁচ হাত উচু একটা কিছু গড়িয়ে আসছে তার মাথায় সবুজ সবুজ ওগুলো কি? নিচেটা সাদা সাদা ফেনা ফেনা যেন সবাই চিৎকার করছে বান আসছে বান আসছে তখনও কারো কারো গরু বাছুরগুলো মাঠে ছিল তারা হাম্বা হাম্বা করে চিৎকার করছে, আমাদের পাড়ার চন্দন কাকা বাঁধা গরু গুলোর দড়ি গুলো খুলে দিল সে ছুটতে ছুটতে আসছে কিন্তু বন্যার জল আসরে বন্নারে আছড়ে পড়ল তার পা ভিজিয়ে দিল দাদু আর তার ছেলের শালুক পুকুরপারের ওখানে এখানে ওখানে মাটি দিয়ে জল আটানোর চেষ্টা করল জলের সঙ্গে ভেসে আসছে নানা জিনিস তাতে গরুগুলি বসিয়ে এনে রাস্তার গায়ে বলধা, কিন্তু সব চেষ্টা ব্যর্থ ঘাটসব এক হয়ে গেল এখন পশ্চিম দিকে কেবল ঘোলা জলের তীব্র স্রোত ভেসে আসছে, স্রোত ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে কচুরীপানা ভেসে আসছে কারো কারো শুকনো কাঠে গুড়ি পচানো পাটের মারু বড় বড় রুপালী মাছ পুকুর থেকে উঠে ভেসে যাচ্ছে ভিন্ন পোকার কটা হাঁস ভাসতে ভাসতে চলছে কাকু ঝাঁপ ঝাপটা করে তার দুটো তার মধ্যে দুটো ধরে বাড়ি নিয়ে গেল, দাদুর পুকুর এ গোলা জল যখন চারপাশ দিয়ে হুর মুঢ় করে ঢুকছে তখন রুপালী মাছ গুলো সে কি লাফানো টিউবএল ডুবে যাবে তাই সবার আগে থেকে জল সংগহ করে নিচ্ছে সবাই জলের মধ্যে ছোটা ছুটি করছে, আমি তখন কেন জানি না সুখিয়া গেছি শুটিয়ে গেছি ওই টা বসে বসে দেখছি একটু একটু করে জল বাড়ছে, কোথায় ছিল সব রাশি রাশি পিঁপড়ে সবাই লাইন দিয়ে ডাঙ্গার দিকে যাছে জলে ভেসে যাওয়া এক একটা ইঞ্চি পরিমাণ খড় খুঁটতে যেন হাজার হাজার পিঁপড়ে কলম্বাস এর মত অজানা পথে ভেসে যাছে তীর খুজে পাওয়ার আশায় বাস্তুর ওপর রাস্তার ধারে গাছে আগাছায় লক্ষ লক্ষ পিঁপড়ের মিছিল, সব লুটোপুটি হিমিয়ে এল এক সময়, প্রথমে দাদুদের ভাঙার দো আটি তাল তোলা ছিল ওই দিকে জ্যেঠামশাইয়ের চাষী গলায় পান আমার সবাই জ্যেঠা বলি সে দুটো ডোঙা তুলে এনেছে, জল একটু একটু করে বাড়ছে মা কাকিমাদের রান্নায় মন নেই এক সময় এই জলে ডুবে দিয়ে এলাম, ডুব দিয়ে এলাম দুপুরের খাবার সেরে সবাই বাস্তুর ধারে বসে আছি, এখন আর বাস্তুর নিচে জল বড়োরা কেউ স্থল পাচ্ছেনা সাতার কেটে কেটে এই দিক ওই দিক সবাই যাছে এক মানুষ এর ওপর জল ঘোলা জল সেখানে একটা কাটি পুঁতে দেওয়া সুদ্ধ অপেক্ষা কাটি তা কখন ডুবে যায়

হয়ে গেছে মনে হয় বুঝেছিস, এটা আঠাটর সালে বন্যা রে, শুনেছিস তো? এটাই আমাদের কাহিনী এটার সব জানতে হবে উত্তর বঙ্গে কিকি হয়েছিল সব জানতে পেরে যাবো পড়লে আজকের আমাদের আলোচ্য বিষয় হল বৈদিক সাহিত্য প্রথমে আমরা পরবো গোব্বিক সাহিত্যের ভাগ এই ভাগ দুটির মধ্যে প্রথমে আছে শ্রুতি এবং দ্বিতীয় ভাগের নাম হল স্মৃতি শ্রুতি কে বেদ ও বলে কারণ আমরা বেদ কে শুনে শুনে মুখস্থ কোরি তাই বেদের অপর নাম শ্রুতি বেদকে চারটি ভাগে ভাগ করা যায় ঋগবেদ সাম বেদ যজু বেদ ও অথর্ব বেদ এই চারটি ভাগে আমরা বেদকে ভাগ করছি প্রতিটি বেদ চারটি অংশে আবার বিভিক্ত এই চারটি অংশের মধ্যে আছে সংহিতা

প্রথম ভাগ অর্থাৎ সংহিতা ঋক বেদে সংহিতাকে দেবতাদের তব ও প্রার্থনা উল্লেখিত আছে অর্থাৎ বৈদিক যুগে দেবতাদের পার্থনা করার উদ্দেশ্যে আমরা যাবতীয় যা নিয়ম পদ্ধতি ব্যবহার করতাম এই সবই উল্লেখিত আছে সংহিতার মধ্যে আমাদের দু নম্বর বিষয় হল ব্রাহ্মণ ঋগবেদ পঞ্চ ভিসা সদা ভিসা এবং যামিনি যার অপর নাম হচ্ছে সাম বেদ আর সব কথার যজু বেদ এবং গোপোদ অর্থাৎ অথর্ব বেদ

ও বৃহত্তম ঋজুর বেদ নিয়ে বিস্তারিত আছে আরণ্যক এর মধ্যে এখান থেকে আমরা জানতে পারবো যে প্রাচীন কালে ঋজুর বেদ কিভাবে বৃহত্তম আকার লাভ করেছিল বৈদিক সাহিত্যে উপনিষদ কট মুন্ডক ও মান্ডক্যা প্রভৃতি বিষয় নিয়ে যাবতীয় আলোচনা করা আছে

স্মৃতির ছ্য়তি বিষয় হল বেদাঙ্গ মৃত্তি মহাকাব্য পুরান উপবেদ এবং দর্শন এই ছ্য়তি ভাগে আমরা স্মৃতিকে উল্লেখ কোর্তে পারি এর প্রথম ভাগ হল বেদাঙ্গ বেদাঙ্গএ ছ্য়তি অন্গ্স আছে শিক্ষা ছন্দ ব্যাকারণ নিরুক্ত জ্যোতিষ এবং কল্প এই শিক্ষাতে আমরা বৈদিক সাহিত্য কিভাবে শিক্ষার ওপার এক গুরুত্বপূর্ণ প্র্ভাব বিস্থার কোরেছিলো তার সম্বন্ধে এক বিস্তোর অলোচনা জানতে পারব ছন্দ ও ব্যকারোন মাধ্যমে আমরা আমাদের সাহিত্যকে কিভাবে আরো নতুন রুপ এনে দিযে ছিলাম সেই ব্যাপারে জানব এবার আমাদের দু নম্বর আলোচ্য বিষয় বৈদিক বৈদিতে আমাদের কয় প্রকার বিভাজন আছে এই ছয় প্রকার বিভাজন এর মধ্যে প্রথম হল মনো স্মৃতি দ্বিতীয় নারদস্মৃতি তৃতীয় যাজ্ঞবোল্গো চতুর্থ বৃহস্পতি এবং পঞ্চম পরাশর ও ষট্ ষষ্ঠ কাত্যায়ন এই ছটি আলোচ্য বিষয় আছে স্মৃ স্মৃতির মধ্যে আমাদের তিন নম্বর বিষয় হচ্ছে মহাকাব্য আমাদের ভারতের বা প্রাচিন বৈদিক সাহিত্যে দুটি বিশিষ্ট মহাকাব্য হল রামায়ন এবং মহাভারত রামায়নে আমরা জানতে পারি রাম রাজোত্ব এবং সিতার বনবাসের সঙ্গে সঙ্গে তাদের জীবন কাহিনী নিয়ে আর মহাকাব্যএ মহাকাব্য মহাভারত থেকে আমরা জানতে পারি পান্দব এবং কৌরবদের বিভিন্ন রাজ্য বিস্তার তাদের যুদ্ধ কুরুক্ষেত্রর যুদ্ধ শ্রী কৃষ্ণর সেই যুদ্ধ অবদান এই বিস্নো বিভিন্ন বিষয় আমরা

আমাদের সবচেয়ে প্রাচীনও তম আমাদের হিন্দু সাহিত্যে পুরানের অবদান অপরিসীম আমাদের পন্চম বিষয় হল উপবেদ উপবেদ চারটি আযুর্বেদ ধনুর্বেদ গান্ধর্ববেদ এবং শিল্পোবেদ আযুর্বেদ অর্থাৎ সুচিকিৎসা শাস্ত্রএ এর অবদান অনস্বীকার্য আমরা ভারতীয় এবং আমরা প্রত্যেকেই আযুর্বেদএ ভারতের অবদান সম্বন্ধে জানতে পারি ধনুর্বেদ আমাদের শেখায় আমাদের ধনুর বিদ্যা আমাদের অস্ত্রপ্রচার বিভিন্ন যুদ্ধে আমাদের অবদান সম্পর্কে শিল্পোবেদ আমাদের শিল্পকলায় নিজেদের জ্ঞান প্রতিষ্ঠা এগুলো তুলে ধর্তে সাহায্য করে আমাদের ছয় নম্বর বিষয় হল দর্শন দর্শন এর মোট ছটি অংশ আছে এই ছটি অংশ বৈদিক সাহিত্যে এক অমুল স্থান দখল কোরে আছে বৈদিক যুগে বেশ কিছু শব্দ আমরা এই দর্শন থেকে পেতে পারি সেই শব্দ গুলির মধ্যে কিছু পদ ব্যবহার করা হয় এবং তাদের অর্থ আলাদা ভাবে প্রকাশ কোরা হয় যেমন উল্লেখিত পদ গুলির মধ্যে আমরা যখন বলি সেনানি তার অর্থ প্রকৃতি অর্থ সেনাপতি আমরা যখন বলছি বজ্রপতি তার অর্থ বজ্রর প্রধান কুলক শব্দর অর্থ পরিবার বা কুলের প্রধান গ্রামি শব্দর অর্থ গ্রামের প্রধান আযোস শব্দর অর্থ এক ধরনের ধাতু